আহ ফ্যামিলি নিয়ে যাই নি।

ও বাব এটা তো একটা মহল।

এটা-আ কারোর ঘর বটে-এ না--

এটা গ্রামীণ একটা মাঠ। বিকালবেলায় টাইম ।

তো এটা রাস্তা ধারে কোনো একটা দোকান বটেই।

অ্যা এটা রেলওয়ে জংশন আমাদের তো পুরুলিয়া কাছাকাছি নাই।

তা পাশে একটা মনে হচ্ছে মন্দির আছে।

ইয়ে আছে আপনার অনেকজনের এ এ হোটেল লজ --

মাটির ঘর এ-ই-যে এ-এ সরু দরজা এ --

কলম টলম এসব আরো অনেক কিছু রাখে এ টু জেড ।